ফাঁকা থাকে কই আমার তো মনে হয় যে মানে যে যে পদে চাকরি করে ভালো ভালো পদে যদি কোনো পদ খালি হয় মানে আগে থেকে select করা থাকে যে, এটা ফাঁকা হলে একজন লোক এসে বসবে অন্য যদি বাকি other side থেকে যদি যায়ে যে ওখানে বসবে তা কিন্তু হয়না তাইনা,

আগে থেকে লোক select করা মানে টাকা পয়সা দিয়ে আবার যদি মানে, যার টাকা বেশি তুমি মনে করো তুমি আর আমি গেলাম এক ই পদে apply করছি তোমার টাকার amount টা বেশি আমারটা কম যদি দেখো তোমারটাই হয়ে গেলো আমারটা হইলো না তখন, আমার খারাপ লাগবেই তো কি ব্যাপার কি হলো এটা হতাশাই তো চাকরি কেন job টা কেন হারাইলাম

একজন মানুষের জন্য এটা একটা যেমন হতাশা তারপর তাকিয়ে দেখেন একটা ছেলে বা একটা মেয়ে যখন এই পর্যায় যায় তাকে কিন্তু অনেক রকম pressure দেওয়া হয় তার family তাকে বলে এত পড়াশুনা করছিস চাকরি পাচ্ছিস না, তারপর একটা ছেলেকে বলে এত বছর ধরে বাপের হোটেলে খাস তোর হচ্ছে যে এই নাই সেই নাই মানে তাকে সমাজের কাজ থেকে ফ্যামিলির কাছ থেকে, প্রশ্নের সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে ছেলেদের আবার দেখো ছেলেদের যে চাকরি কইরা তারা যে বিয়ে করবে একটা ওই সেখানেও আগে প্রশ্ন করা হয় ছেলেদের কে ছেলে কি করে? ছেলে কি করে

তেমন প্রশ্ন কিন্তু আসে সবার আগে তখন যদি মেয়েদের মেয়ের বাবা সরকারি job ছাড়া বিয়ে দেবে না দিয়ে একটা সরকারি জব জন্য একটা ছেলেকে যে কি পরিমাণ লড়াই করতে হয় যারা করে তারাই বোঝে আসলে এমনে নাহলে মনে হয় তখন ছেলেটার মানে এদিকে job ও হয় না এদিকে তারা বিয়েও করতে পারে না job job নাই জন্য মানে মেয়ের বাড়ি থেকে বিয়েও দিতে চায় না, হ্যাঁ, অনেক ছেলে আছে যে যার হচ্ছে যে এই পর্যায় যায়া suicide করছে অনেক ছেলে, হ্যাঁ, আছে তো আর এই জন্যই মানে এই যে একটা হতাশা যে পড়াশোনা করে কি করলাম কিছুই করতে পারলাম না কিছু অর্জন করতে পারলাম না, তাদের মনে suicide প্রতি একটা ইয়ে হয়ে আছে কয়েকদিন মানে ইদানিং কমসে মানে বেশ খানেক আগে অনেক রীতিমতো অনেক জন কিন্তু মারা গেছিল মানে দেখা যায়

এরকম শোনা যায় মাঝে মাঝে news এ, তারপরেও এখন আবার একটা বিষয় হচ্ছে যে অনেকেই BCS পরীক্ষা দিচ্ছে তবে তারপরে BCS টিঁকতেছে preli তে টিঁকতেছে সব কিছু ঠিকঠাক, কিন্তু তার চাকরি নাই বিশেষ যার political বড়ো তার চাকরি নেই এরকম কিছুদিন আগে এরকম কিছুদিন আগে একটা ছেলে ঢাকা থেকে এরকম আন্দোলন করলে ওই ছেলে একাই যে আমি BCS পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার কোনো চাকরি নাই, কেন সরকারের কি এটা জিজ্ঞেস করা হয় তার উপর অনেক রকম ধরেন যে মারধর করা হয় এইগুলা একটা হ্যাঁ, প্রশ্ন তো সবার ই জাগবে BCS দিল সব কিছু ঠিক টিকলো কেন তাদের job হলো না নিশ্চয় তাদের এটায় দুর্নীতি আসে এটা তো বোঝাই যাচ্ছে,

ওই যে টাকা বেশি ঢুকিয়ে দিচ্ছে, তার মানে আপনি চিন্তা করেন ওই পর্যায়েও BCS এর মত পর্যাতেও ঘুষ নেয় সরকারকে যখন সামনা সামনি তুলে কথা জিজ্ঞেস করা হয় তিনি তো বলেন আমি তো কোনো টাকা নেইনি তাহলে এই টাকা গুলো নিচ্ছে কে,

কে নিচ্ছে other side এ তো খায় ঠিক যে মানে কোনো স্বীকার নাই প্রমান টমান তো মানে থাকে না কে বলবে এইসব নিয়ে মুখ খুলবে কে, হ্যাঁ,

তার পরেও ওনার কোনো রকম পদক্ষেপ নাই এদের বিষয়ে এরা যে বলছে কথা গুলা আমরা একটু দেখি আসলে বিষয় নাকি সত্যি নাকি মিথ্যা, বর্তমানে যারা পড়াশোনা করে এত ভালো result করে এত কিছু করে এত কষ্ট করে যাচ্ছে তারাই বসে আছে তারা দেখা যায় যে গাধা, আপনি স্কুল কলেজের teacher গুলা দেখেন যে তারা দেখবেন যে কোনো রকম ফেল করে হয় তো পাস টাস করে উইঠা আসছে আর সে টাকা দিয়ে চাকরি নিসে ওরাই এখন teacher ওরাই নিজেরাই শিক্ষিত না আমাদের কি শিখাবে, যে কি আর শিখাবে হ্যাঁ এটাই তো, নিজেরাই শিক্ষিত না ওই যে তখন না একটু করে কইসে যে, এক কোথায় ব্যবসা, এটাই, তো সবার এ তো future plan থাকে বা একটা ইয়ে থাকে মানে আশা থাকে যে ভবিষ্যতে ভালো একটা job করবে তুমি তো পড়াশোনা করতেছো তোমার কি job করতে ইচ্ছা তোমার হয় কি করবা? মানে ধরে নিয়ে ছোট থেকে স্বপ্ন দেখি বড়ো হয়ে এটা করবো এটা হবো কিন্তু যখন বড় হই যখন সেই জায়গায় যাওয়ার সময় হয় তখন ধরেন যে realize করি, এটা আমাকে দিয়ে আমাকে দিয়ে আমার মতো মধ্যবিত্ত family এরকম আমার মতো অনেকেই আছে হাজারও মেয়ে তাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের টাকা নাই আমাদের ওই জায়গায় লোক নাই পরিচিত যে আমাকে ডুকায়া দিবে চাকরিতে,

হ্যাঁ কারণ, এখন তো টাকাটাই সব হয়ে দাড়াইছে না সবার উপরে

পড়াশোনা করে যে এত কষ্ট করে বাবা মা টাকা দেওয়াটা যে পড়াশোনা করায়া আজকে কিছু teacher বেতন দাও কলেজে দাও কোচিং এ দাও এখানে দাও সেখানে দাও,

সরকার বলতেছে যে teacher স্কুল কলেজের teacher বলে যে হচ্ছে যে তোমরা coaching করায় করায় না private পড়ায় না যারা বেকার student আছে তারা অত্যন্ত কিছু তো একটা করতে পারবে tuition করাইতে পারবে,

না এটাই মানে যদি মানে তারা একটু পদক্ষেপ মানে দিতো তদন্ত করে দেখতো যে তাহলে যে, আশা করা যায় যে এরকমটা হতো না নাকি কিন্তু কোনো কারো মাথা ব্যথাই নাই,

কোথায় আছে না যে নিজে বাঁচলে বাপের নাম সরকারেরও ওই যেটা আমিতো সুস্থ,

আমি সুস্থ আমি বাইচা আছি জনগণ কি হইলো সেটা দেখার নাই, হ্যাঁ, ঠিক ই, ধরেন যে যাদের মেধা আছে যারা মেধাবী যারা ভালো কিছু করতে পারবে দেশের জন্য হোক একটা বা তারাই দেখা যায় যে,

হম আসল মধ্যম ধনীরাই এসে বসে আছে graduation করে আর, অল্প পড়াশোনা করে কোনো রকম পাস করছে বাবার টাকা আছে বাবা সরকারি জব করে বাবা ডুকায়া দিসে, হম তাই হয়েছে,

তারপর অনেকেই বলতেছে যে আমার বাবা তো সরকারি job করে আমি হচ্ছে যে কিছু না করলেও হবে আমার বাবা যে সরকারি টাকা পাবে সে গুলা দিয়ে আমি মানে job কার্ড খুলে যাবে এরকম মানুষ ও আছে,

আর আমাদের ধরো যে আমার বাবাও সরকারি job করে না চাচা করে না আমাদের কপাল মানে কি শেষ পর্যায়ে আসলে মাঝে মধ্যে ভাবি এর শেষ কোথায় আমাদের, কোথায় শেষ আর কি আর কি যে হবে,

মানে সব সময় একটা হতাশা একটা থাকেই চেহারাতে আর তখন কেউ দেখে বলে যে কি এত depression হয়ে থাকো,

চাচার arts এ university থেকে honours masters complete করে আজকে চার বছর থেকে বসে আছে বাসায় আইসা তো উনি জবের জন্য অনেক জায়গায়, ওরা যেই পড়তেছে তো দেখা যাচ্ছে যে একটা সময় আর এক বছর বয়স আছে উনত্রিশ চলছে এখন running এক বছর ই এক বছর তার ধরেন যে হাতে সময় এক বছরের মধ্যে যদি সে চাকরি না নিতে পারে,

ওটাই তো মানে, সরকার কি মানে সরকার কি আমাদের দেখবে না তার তো অন্যান্য দেশ গুলিতে তাকায়া দেখেন আর বাংলাদেশে এর দিকে দেখেন যে বেকারত্ব,

বেকারত্বের হার অনেক খুব বেশি বাংলাদেশে, হম সরকার বলতেছে তোমরা শিক্ষিত হও শিক্ষিত হচ্ছি কিন্তু ঠিক আছে, কিন্তু শিক্ষা তো এক দিকে ধ্বংস হয়েই গেসে শিক্ষা এটা আমি নাই বলি,

শিক্ষিত হয় কিন্তু চাকরি আমি দেবো না তুমি কি করবে এরকম হয়েছে বিষয়, হ্যাঁ, আচ্ছা। তো কথা গুলি ভালো লাগলো আমরা আবার অন্য একদিন কথা বলবো ঠিক আছে,